এখানে বহু ফ্লেট বাড়ি দেখতে পাচ্ছি একটি সবুজ গাছ আছে একটি ছোট্ট একটি নদী আছে খুব সুন্দর ফ্ল্যাট গুলো দেখতে লাগছে একটি সরু রাস্তা আছে।